C এ ইনহেরিট্যান্স এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব ইনহেরিট্যান্স ইনহেরিট্যান্স এর ধরন
এটি উদাহরণের সাহায্যে করব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1110 g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
এখন ইনহেরিট্যান্স এর ভূমিকা দিয়ে শুরু করি
একটি অবজেক্ট অপরের প্রোপার্টি অর্জন করলে একে ইনহেরিট্যান্স বলে
এটি বিদ্যমান ক্লাস না বদলে পুনঃ ব্যবহার করার পদ্ধতি
ইনহেরিট্যান্স এর ধরন সিঙ্গল লেভেল ইনহেরিট্যান্স মাল্টিপল লেভেল ইনহেরিট্যান্স হায়ারার্কিক্যাল ইনহেরিট্যান্স মাল্টিলেভেল ইনহেরিট্যান্স হাইব্রিড ইনহেরিট্যান্স প্রথমে বাসে ক্লাস এবং ডিরাইভড ক্লাস সম্পর্কে শিখি
বাসে ক্লাসের নিজস্ব বৈশিষ্ট্য এবং কার্যকারিতা রয়েছে
এটিকে প্যারেন্ট ক্লাস ও বলা হয়
সকল অবজেক্ট যাতে ইনহেরিট করে এতে তার গুণাবলী রয়েছে
ডিরাইভড ক্লাস হল চাইল্ড ক্লাস
এটি বাসে ক্লাসের বৈশিষ্ট্য এবং কার্যকারিতা ইনহেরিট করে
এখন সিঙ্গল লেভেল ইনহেরিট্যান্স দেখি
এখানে শুধুমাত্র একটি বাসে ক্লাস এবং ডিরাইভড ক্লাস থাকা প্রয়োজন
মাল্টিপল ইনহেরিট্যান্স এক্ষেত্রে ডিরাইভড ক্লাস একাধিক বাসে ক্লাস থেকে ইনহেরিট করে
হায়ারার্কিক্যাল ইনহেরিট্যান্স এক্ষেত্রে একাধিক ডিরাইভড ক্লাস একটি বাসে ক্লাস থেকে ইনহেরিট করে
মাল্টিলেভেল ইনহেরিট্যান্স এক্ষেত্রে সাব ক্লাস অন্যান্য ক্লাসের জন্য বাসে ক্লাস হিসাবে কাজ করে এবং হাইব্রিড ইনহেরিট্যান্স এক্ষেত্রে একাধিক ইনহেরিট্যান্স এর ধরন যুক্ত হয়ে থাকে
এখন সিঙ্গল লেভেল ইনহেরিট্যান্স দেখি
আমি এডিটরে কোড লিখেছি
আমি এখন এটি ব্যাখ্যা করব
আমাদের ফাইলের নাম এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ডট সিপিপি এই উদাহরণে শিক্ষার্থীর নাম রোল নম্বর এবং প্রাপ্ত নম্বর জড়িত
আইওস্ট্রিম হিসাবে এটি হেডার ফাইল
এসটিডি নেমস্পেস ব্যবহার করেছি
এরপর স্টুডেন্ট ক্লাস রয়েছে
এখানে ইন্টিজার ভ্যারিয়েবল roll no এবং ক্যারাক্টের নামে রয়েছে যা স্টুডেন্ট ক্লাসের প্রাইভেট মেম্বর
ইনপুট ফাংশন এবং ডিসপ্লে ফাংশন স্টুডেন্ট ক্লাসের পাবলিক ফাংশন
এখানে শিক্ষার্থীর নাম এবং রোল নম্বর গ্রহণ করতে ইনপুট ফাংশন ব্যবহার করছি
তারপর নাম এবং রোল নম্বর প্রদর্শন করতে ডিসপ্লে ফাংশন রয়েছে
এখানে আরেকটি ক্লাস এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট রয়েছে
এটি ডিরাইভড ক্লাস
এটি স্টুডেন্ট ক্লাসের ফাংশন এবং ডেটা ইনহেরিট করে
সুব1 সুব2 সুব3 এবং টোটাল কে এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাসের প্রাইভেট ভ্যারিয়েবল রূপে ঘোষিত করেছি
এখানে ইনপুট আন্ডারস্কোর এক্সাম এবং ডিসপ্লে আন্ডারস্কোর এক্সাম রয়েছে যা হল পাবলিক ফাংশন
এখন এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাস বন্ধ করি
ইনপুট আন্ডারস্কোর এক্সাম ফাংশন ব্যবহার করে তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বর গ্রহণ করি
ডিসপ্লে আন্ডারস্কোর এক্সাম ফাংশন ব্যবহার করে তিনটি বিষয়ের সমষ্টি নিরূপণ করি
টোটাল প্রিন্ট করি
এটি মেইন ফাংশন
এক্স হিসাবে এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাসের অবজেক্ট তৈরী করি
এক্স অবজেক্ট ব্যবহার করে সকল ফাংশন কল করি
এটি হল রিটার্ন স্টেটমেন্ট
প্রোগ্রাম এক্সিকিউট করি
কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে লিখুন g স্পেস এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ডট সিপিপি স্পেস o স্পেস এক্সাম Enter টিপুন
লিখুন ডট স্ল্যাশ এক্সাম
Enter টিপুন
Enter রোল no আমি 1 লিখব
Enter Name আমি আরিয়া লিখব
Enter মার্কস ওএফ সাবজেক্ট1 আমি 60 লিখব
সাবজেক্ট 2 হিসাবে 70 এবং সাবজেক্ট 3 হিস়াবে 80 লিখব
প্রদর্শিত আউটপুট হল রোল নো is 1 নামে is আরিয়া এবং টোটাল is 210 এখন একই উদাহরণে মাল্টি লেভেল ইনহেরিট্যান্স দেখব
আমি ইতিমধ্যে কোড লিখেছি
এডিটরে যাই
আমাদের ফাইলের নাম মাল্টিলেভেল ডট সিপিপি এখন টোটাল ভ্যারিয়েবল পাবলিক ভ্যারিয়েবল রূপে ঘোষিত করেছি যা হল এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাস
এর কারণ হল প্রাইভেট মেম্বরস ডিরাইভড ক্লাস দ্বারা অ্যাক্সেস হয়নি
আমাদের কাছে আরেকটি ক্লাস গ্রেড রয়েছে
এটি এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাস ইনহেরিট করে
গ্রেড ক্লাস হল ডিরাইভড ক্লাস এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাস হল গ্রেড ক্লাসের বাসে ক্লাস
এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাসের সকল ফাংশন এবং ডেটা গ্রেড ক্লাসে ইনহেরিট করে
এখানে এভিজি ঘোষিত করেছি যা হল গ্রেড ক্লাসের প্রাইভেট মেম্বরস পাবলিক ফাংশন রূপে এভারেজ ফাংশন
তারপর আমরা ক্লাস বন্ধ করি
গড় নিরূপণ করতে এভারেজ ফাংশন ব্যবহার করি
তারপর এভারেজ প্রিন্ট করি
মেন ফাংশনে জিডি রূপে গ্রেড ক্লাসের অবজেক্ট তৈরী করি
এরপর সকল ফাংশন কল করি
জিডি ডট ইনপুট ইনপুট আন্ডারস্কোর এক্সাম ডিসপ্লে ডিসপ্লে আন্ডারস্কোর এক্সাম এবং এভারেজ ফাংশন
এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
আমরা দেখতে পারি যে গ্রেড ক্লাস হল ডিরাইভড ক্লাস এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট ক্লাস হল গ্রেড ক্লাসের জন্য বাসে ক্লাস
এখানে এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট হল ডিরাইভড ক্লাস স্টুডেন্ট ক্লাস হল এক্সাম আন্ডারস্কোর ইনহেরিট এর জন্য বাসে ক্লাস
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন g স্পেস মাল্টিলেভেল ডট সিপিপি স্পেস o স্পেস মুল Enter টিপুন
লিখুন ডট স্ল্যাশ মুল Enter টিপুন
Enter রোল no আমি 2 লিখব
Enter Name আমি প্রথম লিখব
Enter মার্কস ওএফ সাবজেক্ট1 আমি 65 লিখব
সাবজেক্ট 2 হিসাবে 67 সাবজেক্ট 3 হিসাবে 82 লিখব
আউটপুট হল রোল নো is 2 নামে is প্রথম টোটাল is 214 এবং এভারেজ is 71 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
স্লাইডে ফিরে যাই
সংক্ষেপে এখানে শিখেছি ইনহেরিট্যান্স এবং ইনহেরিট্যান্স এর ধরন
এখন শেপ ক্লাস তৈরী করতে একটি প্রোগ্রাম লিখুন
তারপর আরিয়া এবং পেরিমিটার রূপে ক্লাসের দুটি ফাংশন তৈরী করুন
ভিন্ন আকার যেমন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল এবং পরিসীমা নিরুপন করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি